পাশে ঝর্ণা থেকে জল পড়ছে।

এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একটি সেলুন যেখানে কিছু লোক রয়েছে।

সামোনে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে।

অনেকগুলি গাড়ি দাঁড়া করানো আছে সামোনে সবুজ গাছপালা আছে।

এখানে দুর্গপুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে।

এখানে একটা রাস্তা আছে রাস্তার পাশে একটা বোর্ড আছে।